যখন রবীন্দ্রনাথ ঠাকুর কয়েক বছর ইউরোপে ঘুরিয়া উনিশশো একুশের আগষ্ট মাসে দেশে ফিরিলেন তখন তিনি জনসাধারণের মনোভাবের পরিবর্তন দেখিয়া স্তম্ভিত হইয়া গেলেন। এমনকি ভারতে ফিরিবার পূর্বে তিনি ইউরোপ হইতে ভারত বন্ধুদিগকে লেখা বহু চিঠিতে ধারাবাহিকভাবে উদ্বেগ প্রকাশ করিয়াছিলেন। ইহার বহু পত্রই modern review নামের এরপর পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই দুই মহা মহি মনিষী রবীন্দ্রনাথ এবং গান্ধী ইহাদের মধ্যে মতদ্বৈত সত্ত্বই

আহ সেন্ট পলের মধ্যে। আমরা একদিকে দেখি ধর্মবিশ্বাস এবং করুণা চাহিতেছে এক নতুন মানবতার প্রতিষ্ঠা করিতে। অন্যদিকে দেখি প্রশান্ত প্রমুক্ত উদার এক ধীশক্তি চাহিতেছে সহানুভূতি ও বুদ্ধির মধ্য দিয়া সমগ্র মানবতার আকাঙ্ক্ষা কামনাকে ঐক্যবদ্ধ করিতে। রবীন্দ্রনাথ গান্ধীজিকে সর্বদা সন্ত হিসেবেই দেখিয়া আসিয়াছেন। আমি এবং আমি তাহাকে প্রায়ই গান্ধীজি সম্পর্কে সম্ভবে এর সহিত কথা বলিতে শুনিয়াছি। যখন একবার মহাত্মা সম্বন্ধে আমি টলস্টয়ের উল্লেখ করি তখন টলস্টয়ের অপেক্ষা গান্ধীজির জীবনের যে অধ্যাত্ম আলোকে অধিকতর প্রতিভাত রবীন্দ্রনাথ তাহা দেখাইতে চাহিলেন। এখন আহ কিন্তু এখন বুঝিতেছি গান্ধীজিকে তাহার অপেক্ষা আমি ভালোই বুঝিয়াছি। গান্ধীজির কাছে সমস্তই হইল স্বভাব সরল সহজ শুদ্ধ স্বভাব তাহার সমস্ত সংগ্রামগুলি তাই ধর্মের মহিমায় মহিমান্বিত। টলস্টয়ের কাছে সমস্তই ছিল এক সদম্ভ বিদ্রোহ। দম্ভের বিরুদ্ধে ঘৃণা, ঘৃণার বিরুদ্ধে উচ্ছ্বাস, উচ্ছ্বাসের বিরুদ্ধে। দলশ্রয়ের কাছে সকল কিছুই বল প্রয়োগ গান্ধীজির কাছে সকল কিছুই বলের অপ্রয়োগ। উনিশশো একুশ সালের দশই এপ্রিল তালিখে রবীন্দ্রনাথ লন্ডন হইতে লিখেন আমরা গান্ধীজির নিকট উহ কৃতজ্ঞ কারণ মানুষের স্বর্গীয় সত্ত্বায় ভারতের বিশ্বাস যে আজও বাঁচিয়া আছে তাহা প্রমাণ করিবার সুযোগ তিনি ভারতকে দিয়াছেন। গান্ধীজির অভিযানের সাফল্য সম্পর্কে রবীন্দ্রনাথ সন্দেহ প্রকাশ করিলেও তিনি যখন ভারতে ফেরার পথে ফ্রান্স হইতে রওনা আসেন তখন সরল সকল দিক হইতেই গান্ধীজিকে সাহায্য করিবার পরিকল্পনা লইয়াই আসেন। এমনকি উনিশশো একুশ সালে অক্টোবর মাসের ফতোয়া appeal took এ সম্বন্ধে আমি পরে আলোচনা করিব। যাহা এই দুটি মানুষের মধ্যে বিভেদের সৃষ্টি করিয়াছিল। তাহা গান্ধীজির তাহা গান্ধীজির অতি সুন্দর এক প্রশস্তি গাহিয়া শুরু হয়। ভাষায় এমনটি সচরাচর দেখা যায় না।

নামিতে অস্বস্তি বোধ করিতেন তাহা স্পষ্টই বোঝা যায়। ব্যক্তিগত মন্তব্যে তা উল্লেখ করিয়া গান্ধীজির কোন কোন বন্ধু এই তর্কযুদ্ধকে তীর্থ করিয়া খুলিবার চেষ্টা করিলেও গান্ধীজি তাহার বীরত্বের থামাইয়া দিতেন এবং তিনি রবীন্দ্রনাথের কাছে খোঁজে কতখানি ঋণী তাই ব্যাখ্যা করিয়া বুঝাইতেন। ইহা সত্ত্বেও এক ছুটি মানুষের মধ্যে ভাঙ্গন প্রশস্তত আহ হওয়া অপরিহার্য হইয়া উঠিল। গান্ধীজির প্রেম ও বিশ্বাসের অগাধ ঐশ্বর্য যে তীলকের মৃত্যুর পর হইতে কেবল রাজনীতির উদ্দেশ্যেই ব্যয়িত হইতেছে রবীন্দ্রনাথ উনিশশো কুড়ি সালে এই জন্য খেদ করেন। অবশ্য গান্ধীজি যে নিশ্চিত মনে রাজনীতির মল্লভূমিতে নামিয়াছিলেন তাহাও নহে। যখন তিলকের মৃত্যু হইল তখন ভারতের রাজনীতিক নেতা আর কেউই ছিল না। আহ সুতরাং তিলকের শূন্যস্থান কাহারো না কাহারো পূরণ করার একান্ত প্রয়োজন ছিল। গান্ধীজি বলেন, আজ যদি আমি রাজনীতিতে অংশগ্রহণ করিয়াছি বলিয়া মনে হয় তবে তাহার একমাত্র কারণ এই যে আহ রাজ রাজনীতি যতই চেষ্টা করি না কেন ইহার হাত থেকে আমাদের কোন মতেই আমাদের অব্যাহতি নাই। আমি শর্তের সহিত বুঝিতে চাই। আমি রাজনীতির মধ্যে ধর্মকে ঢুকাইবার চেষ্টা করিতেছি। কিন্তু রবীন্দ্রনাথের ইহাই খেদ। উনিশশো কুড়ি সালের সাতই সেপ্টেম্বর তিনি লিখেন মহাত্মা গান্ধী যে নৈতিক শক্তির প্রভৃত এই পৃথিবীতে একমাত্র পৃথিবীতে প্রভৃত সেই নৈতিক শক্তিতে আমাদের সকলের প্রয়োজন আছে। এই মহামূল্য সম্পদ যে রাজনীতি দুর্বল তরণীতে নিক্ষিপ্ত হইবে এবং বিভিন্ন বাসনার অভিলাম তুরঙ্ঘাতে জর্জরিত হইবে তাহা সত্যই ভারতের এক গুরুতর দুর্ভাগ্য। কারণ রবীন্দ্রনাথ বলেন, আত্মার আহূতি দিয়া মৃত্যুকে বাঁচানোর ভারতের কাম্য। নীতি ও সত্যের আলোকে যাচাই করিয়া দেখিলে যে সকল সমস্যাকে তুচ্ছ ও মূল্যহীন বলিয়া বুঝা যায়। সেই সকল সমস্যা সমাধানের অধ্যাত্ম শক্তির এই অপব্যবহার বেদনাদায়ক। নীতিকে বলকে বলে রূপান্তর করা অন্যায় অপরাধ। যখন জাঁকজমকের সহিত অসহযোগের অভিযান শুরু হইল এবং খিলাফত আদর্শ ও পাঞ্জাবে হত্যাকান্ডের নামে দেশময় চাঞ্চল্য দেখা দিল। তখন রবীন্দ্রনাথ ইহাই অনুভব করিতেছিলেন। জনতা অতি সহজে উত্তেজিত হইয়া পরে এবং সময় সময় আক্রোশ ক্ষিপ্ত হইয়া উঠে। সুতরাং জনতার উপর এই অভিযানের ফলাফল যে কি হইবে তাহা চিন্তা করিয়াই রবীন্দ্রনাথ ভীত হইতেছিলেন। তিনি জনসাধারণের মনকে প্রতিশোধ এবং অসম্ভব সকল ক্ষতিপূরণের কল্পনা হইতে ফিরাইয়া লইতে চাহিলেন।